এবং সমুদ্রের জলটা অনেক নীল।

যে ছাদ টা এখন তৈরী হ জন্য প্রো তার বেঁধে প্রস্তুত করা হচ্ছে। .

ঘরের রং হলো সাদা ঘরের মেঝের রং লাল ঘরের ভিতরে চেয়ার এ একজন বসে আছে ।

এবং পাহাড়ের আশপাশে অনেক ছোট ছোট গাছ রয়েছে ।

ফাঁকা জায়গার সামনে একটি তেলপাম্প আছে তেল পাম্প -এ অনেক ছোট ছোট গাছ আছে ।

এবং একটি গাড়ির ছাদে একটি টায়ার রাখা আছে এবং একটি অটোর ভিতরে সাদা রঙের বস্তা ভর্তি মাল আছে ।

পোস্টার টাঙানো আছে যাতে লেখা আছে স্টেট ব্যাঙ্ক এ.টি.এম ।

অনেক খানি ছোট্ট ছোট্ট গাছ দেখা যাচ্ছে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে।

তাতে লেখা আছে স্টেট ব্যাঙ্ক এ.টি.এম ।.

এবং বিল্ডিং একটি নীল এবং সাদা রঙের পাঁচিল দিয়ে ঘেরা বিল্ডিং এর গেট বন্ধ ।